অমরনাথ গুহা জান দুটো পা~ আহ এক দম্পত্তি ও বসবাস করে পায়রা দম্পত্তি এই দম্পত্তিদের বলায় অমর

কারণ মহাদেব আহ দেবাদিদেব মহাদেব ভগবান শিব এই স্থানটিকে অমরত্বের গোপনতা ও দেবী পার্বতী সাথে মহাবিশ্বের সৃষ্টির প্রক্রিয়া ভাগ করার জন্য বেছে নিয়েছিল অমরনাথে তাই জন্য তারা গিয়েছিল। আচ্ছা, অমরনাথে সতীর কোন অংশটি পড়েছিল? তার গলা, শরীরের অংশ বলতে তার গলা পরেছিল এখানে। আচ্ছা এর আহ গুহার ভিতরে কি রয়েছে? এখানে গুহার ভিতরে আহ যেহেতু এটা অনন্তনাগ জেলায় অবস্থিত এবং এখানে শিবলিঙ্গ দর্শনের জন্য সবাই আসে এবং গুহার ভিতরে আছে শিবলিঙ্গ এবং দেবী সতীর যেহেতু গলা পরেছিলো সে হেতু এখানে।

এবং ভগবান শিবের মূর্তি ও তুমি এখানে দেখতে পাবে দুটি ছোট ছোট তুষার বা stalagmite আহ পার্বতী তার স্ত্রী তার পুত্র গণেশ কে প্রতিনোধিত করতে পারবে। আচ্ছা তীর্থ যাত্রীদেড় জন্য এটি কোন সময় খোলে? আম এ এটি তো আহ হিমালয়ের উঁচুতে খুব অবস্থি তো এটি আহ লক্ষাধিক মানুষ সেখানে যাই এবং বার্ষিক একটি সনির্দিষ্টি সময় আছে যখন এখানে অমরনাথ যাত্ৰা শুরু হয়। আমি শুনেছি july কি august এটা কি ঠিক হ্যাঁ july august এই সময় এটা ফ~এখানে বরফ কেটে রাস্তা তৈরি হয়। আচ্ছা এই অমরনাথ কি প্রাকৃতিক ভাবে সৃষ্টি না মানব সৃষ্টি? সবাই বলে প্রাকৃতিক ভাবে সৃষ্টি আবার ধর্মীয় ভাবে সবাই ভা~মনে করেন যে এটা ধর্মীয় ভাবে সৃষ্টি। অমরনাথ যাত্ৰাই কি হয়? অমরনাথ যাত্ৰা!

আহ এখন থেকে পেহেলগাঁও যাবে এবং ওখান থেকে তুমি অমরনাথ যাত্ৰা শুরু করবে এবং এটা বেশ কঠিন এবং এখান থেকে লক্ষাধিক মানুষ তীর্থ যাত্রীরা এই সময় অমরনাথ যাত্ৰা শুরু করে।

আচ্ছা এটা কিভাবে আহ হয় যাত্ৰাটা? তোমাকে এখান থাকে আহ আহ প্রথমে সময় সীমাটা তোমাকে আগে বাছতে হবে তুমি কোন সময় যাচ্ছ তুমি এখান থেকে তোমাকে। ডাক্তার বা চিকিসা প্রতিষ্ঠান দ্বারা জারি করা নির্ধারিত বার্ধতা মূলক একটি স্বাস্থসংশা পত্র নিতে হবে CHC এবং চারটি passport size এর ছবিও নিতে হবে। এবং তারসাথে তুমি একটিকি সামনে দিকে স্বাক্ষরও করতে হবে এই ভাবে তোমার অমরনাথ যাত্ৰা শুরু হবে তারপরে তুমি পেহেলগাঁও পৌঁছাবে পহেলগাঁও থাকে তোমার অমরনাথ যাত্ৰা শুরু হবে। আচ্ছা এই যাত্ৰা কি সকালেই যেতে পারে? ছেলে পুরুষ মহিলা বয়স্ক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

আচ্ছা, এটা কে আবিস্কার করে ছিল? মনে করা হয় একজন বালক তিনি গরু এবং ভাঁড়া চড়াতো সেই গরু এবং ভাঁড়া চড়াতে চড়াতে এই অমরনাথ গুহা তিনি আবিষ্কার করেন।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 এই যাত্ৰা খুবই কঠিন তুমি এই যাত্ৰার সময় তোমাকে প্রচুর পরিমানে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমানে পায়ে হাঁটতে হবে এবং এই যাত্ৰার সময় তোমাকে প্রচুর সমস্যা সমুখীন হতে হবে।

আচ্ছা এই অমরনাথ যাত্ৰা কত kilometre এর আহ পেহেলগাঁও থাকে অমরনাথ যাত্ৰা শুরু করে পেহেলগাঁও base camp থাকে চন্দ্রবানী পর্যন্ত তোমাকে যেতে হবে তান তাতে দূরত্ব প্রায় ষোল কিলিমি থেকে চন্দ্রবানী থেকে তেরো কিমি trek আপনাকে। তোমাকে শেষনাগ অব্দি নিয়ে যাবে তারপরে তোমাকে চার কিমি পর্যন্ত হাটতে হবে trek করে পাঁচতানি পৌঁছাবে তারপরে তুমি অমরনাথ যাত্ৰা শুরু করবে।

তুমি আহ প্রায় তেতাল্লিশ দিন ধরে রাখো তোমাকে সব কিছু মিলিয়ে তেতাল্লিশ দিনের মতো তোমার সময় লাগবে group registration করতে হবে। তার পরে তোমাকে অমরনাথের যাত্ৰার জন্য নিবর্ধ আহ সম্পর্ক করতে হবে passport করতে হবে passport বলতে কি তোমাকে ডাক্তার বা চিকৎসক পতিষ্ঠান দ্বারা জারি করা এক শাস্তসংসদ পত্র নিতে হবে CHC আচ্ছা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

peripheral oxygen saturation একটি উল্লেখ যোগ্য রাস পেয়েছিলো তো এখানে Oxygen এর মাত্ৰা খুবই কম। আচ্ছা এখানে যাবার জন্য কি কি নথির প্রয়োজন।

আহ ডাক্তার বা চিকিসা আহ প্রতিষ্টান থাকে আর তোমাকে নিজেস্ব কিছু খাবার শুকনো খাবার তোমাকে নিয়ে নিতে হবে এই ভাবে তুমি অমরনাথ যাত্ৰা শুরু করতে পারো। আচ্ছা কেউ কি অমরনাথ যেতে পারেন? হ্যাঁ যে কেউ যেতে পারে তেরো বছর থেকে পঁচাত্তর বছর অব্দি সবাই যেতে পারে কিন্তু হ্যাঁ কোনো গর্ববর্তি মহিলা তিনি কিন্তু অমরনাথ যাত্ৰা করতে পারবে না কারণ তুমি জানোই গর্ববতী মহিলা দের। খুবই কষ্ট তারা অতটা trek করে হাঁটা তাদের পক্ষে সম্ভব না তার গর্ববর্তী মহিলা দেড় জন্য এখানে কোনো রকম কোনো permission দেওয়া হয়না তাই তারা যেতে পারে না। আচ্ছা অমরনাথে কি helicopter করে যাওয়া যাই? হ্যাঁ অমরনাথে এখন নতুন ব্যবস্থা অনুযায়ী তুমি helicopter করে যেতে পারবে এবং শুধু তাও নাই তোমাকে helicopter টা অনেক আহ অনেক কম সময়ের মধ্যে অমরনাথ এ পৌঁছে দিবে পায় তিন থেকে চার ঘন্টা কিন্তু তোমাকে। helicopter এর জন্য অনেক আগে থেকে booking করে রাখতে হবে এবং তোমাকে online সেই টাকা টি তোমাকে Online payment এর মাধ্যমে helicopter এর জন্য তার Ticket টা কেটে রাখতে হবে তোমার মাথা পিছু প্রায় চার হাজার সাতশো টাকা করে helicopter ভাড়া।

পরিমান তোমার রাষ্ পাবে সেই জন্য এখানে অনেকই শ্বাসকষ্ট জনিত কষ্ট হয় এই জন্য তোমাকে ধীরে ধীরে যেতে হবে এবং কিছুটা rest নিয়ে নিয়ে উঠতে হবে এই জন্য আমেনাথ যাত্ৰা এত সময় লাগে।

বলছি যে হুম আসলে তোমাকে ফোন করেছি একটা খুব দরকারি কারণ ছিল গো, হ্যাঁ, বলো না কি সমস্যা? বলো. বলছি তুমি আজকে hospital এ যাওনি? না আজকে তো আমার off আছে duty আছি, তার জন্য আমি বাড়িতেই আছি, তবে আমার এখন ছুটি আছে, তুমি বলতে পারো কোনো সমস্যা।

ক্যান্সার থেকে মানে ক্যান্সারটা তো একটা খুবই একটা মারাত্মক একটা বিষয় তো ওই ক্যান্সারটাকে সম্পূর্ণ ধুয়ে যাওয়ার জন্য মানে সেই রকম কোনো কি ব্যাপার রয়েছে? হ্যাঁ, দেখো ক্যান্সারটা তো একটা vital রোগ এবং এর অনেক রকম stage রয়েছে অনেক রকম ভাবে কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে তবে বেশির ভাগ ক্ষেত্রে কিন্তু। আহ আবার অনেক ক্ষেত্রে কিন্তু বেঁচে যায়, তবে বেশির ভাগ ক্যান্সার কোষ যদি মারা যাই গিয়েও থাকে তারা প্রভাবিত। হয়নি বাঃ চিকিৎসা করে বেঁচে থাকার জন্য যথেষ্ট চেষ্টা পরিবর্তন করতে সক্ষম হয়েছে কিন্তু তারপরও কোষ পরীক্ষায় পুনরায় জানা যায় যে বৃদ্ধি হচ্ছে কিংবা সেটা কমে গেছে কি না? তবে, বেশির ভাগ ক্ষেত্রে কিন্তু ক্যান্সার এর কোষ মারা গিয়েও থাকলেও আবার কিন্তু সম্ভবনা থাকে।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 সুস্থ অঙ্গ গুলোও আর কাজ করতে পারে না এটাই বোধহয় হয় আর অন্যান্য লোকদের জন্য চিকিৎসা আরো মানে যেটা যদি না পায় তাহলে জটিল ভাবে আরো মৃত্যু হতে পারে এটাই আমার মনে হয় যে হয়. হ্যাঁ ঠিক এ ধরেছো তুমি ওই ক্যান্সারের যে কোষ গুলো থাকে মানে যেই গুলোর জন্য আর কি ক্যান্সারটা হয় সেই কোষ গুলো মানে ঠিক ঠাক পুষ্টি গ্রহণ করতে না পারে। তখন আমাদের সুস্থ অঙ্গ গুলোকে ওরা attack করে এবং সঠিক time এ যদি তুমি চিকিৎসা নিতে না পারো তখন কিন্তু এই এই রোগটাই মৃত্যুর দিকে কিন্তু তোমাকে ঢেলে দেবে। তো এর জন্য অনেক বিধিশর্তা রয়েছে যেগুলো আমাদের মেনে চলে উচিৎ এবং সঠিক time এ কিন্তু আমাদের এই চিকিৎসা নেওয়া উচিৎ এর জন্য অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের follow করা উচিত। হ্যাঁ, আসলে কি বলতো ওই মানে এটা হলে মনে বোধ হয় খুব দুর্বল এবং ক্লান্তি ভাব থাকে বোধ হয় থাকে তাই না! হ্যাঁ, নিশ্চই আসলে ক্যান্সার হলে অনেক।

খাবার খেতে অসুবিধা হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে এবং তোমার কাজ করার প্রতি আগ্রহ হঠাৎ করে কমে যাচ্ছে এই সমস্ত হলে কিন্তু আমাদের একটু ভয় থাকে তাই না. আর এই গুলো কিন্তু ক্যানসার এর লক্ষণ হতেই পারে তবে এই হলে হলেই যে ক্যান্সার হবে তা নয় তবে এগুলো হচ্ছে লক্ষণ হ্যাঁ আরও এইরকম হয় না যে, মানে বেশি করে মানে ঘুম পায় মানে বিছানাতে মনে হয় সারাক্ষন মানে বিশ্রাম কাটাতে পারলেই হয় তারপর হচ্ছে যে এই সব বাইরের আনন্দ, উৎসব এই সব event টিভেন্ট। এই সব মানে কিছুই তার আগ্রহ থাকে না এরকম ও তো হয়, হ্যাঁ, হবেই এইগুলো তো মানে হবেই কারণ তোমার শরীর ভেতর থেকে কিছু মানে কোনো অঙ্গ যদি নষ্ট হতে থাকে বা সেটা যদি কোনো। কিছুতে আর কি আহ কি বলবো ওটাকে খারাপ হতে থাকে ভিতর থেকে তাহলে তোমার বাহ্যিক কিন্তু অনেক কিছুই পরিবর্তন হবে যেমন তোমার ধরো ঠোঁট ফেটে যাওয়া মুখটা শুকনো হয়ে যাওয়া অ এবং প্রসাব। বা মূত্রসারের অন্ত্র নিয়ন্ত্রণও কিন্তু অনেক ক্ষতি হয় তো তোমার অস্থিরতা লাগবে তারপর কোনো ধর তুমি কাজ করতে করতে তুমি হাপিয়ে যাচ্ছ এইগুলো কিন্তু হতেই।

হাত পা কিন্তু এই ত্বক নীল এবং কালো নীল হয়ে যেতেই পারে এবং ঠান্ডা হয়ে যাবে ক্রমশ, তো মানুষ এমন জিনিস দেখাবার শোনাটাই মানে। মানে শুনলেই মানে ভয় লাগে এমন একটা জিনিস এই শুন সা এটা একটা ভীষণ অস্বাভাবিক একটা জিনিস গো, অসুস্থ দেখতে, ব্যক্তিকেও ভয় পাইয়ে দেয় এবং তার পরিবার এর লোকরাও মানে ভীষণ ভাবে ভয় পেয়ে যায়, হ্যাঁ, নিশ্চই তবে এখন তো অনেক কিছুই উন্নত হয়েছে। তবে এই যেই গুলো হয় তার কারণ বা লক্ষণ গুলো যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি অনায়াসে সেগুলো বুজতে পারবে যে তোমার এই সমস্যা গুলো হচ্ছে তখন তোমার উচিৎ কিন্তু আমাদের এই চিকিৎসা অধীনে আসা,

তোমার জায়গার পরিবর্তন করছো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যে সমস্যা গুলো হয় তারপর সারাক্ষণ বিছানাতেই কাটানো এবার দুশ্চিন্তা, অস্থিরতা, একাকিত্ব এইগুলো, কিন্তু থাকবেই এই রোগের জন্য যখনি দেখবে এগুলো হচ্ছে তখন কিন্তু তুমি চিকিৎসা করতে চলে আসবে এবং আর নিরাময় করতে আসবে তাহলে অনেকটা তুমি relief পাবে এই গুলো থেকে, ক্যান্সার চিকিৎসা না তো নয় করলাম, কিন্তু যদি নিরাময় যদি না হয় তালে এর অর্থই বাঃ কি থাকলো আর না এই ক্যান্সার খুব কম ই নিরাময় যোগ্য মানে খুব কম ই আর কি নিরাময় হয় তবে,

আমরা তোমাকে সাহায্য করতেও পারবো তুমি যদি সময় থাকতে থাকতে আসো তবেই কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই কিন্তু খুব নিরাময় যোগ্য এই রোগটি আচ্ছা ক্যান্সার মানে, যদি কেও মারা যায় ক্যান্সার এ তারপরেও কি সেই জীবাণুটা তার শরীরে বাস করে থেকে যায়, হ্যাঁ, এই টা তো আশ্চর্য জনক ভাবে আমরা জানিনা কেন মৃত্যুর পরেও ক্যান্সার এর যে. হম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 একটা বড়ো প্রভাব কিন্তু ফেলতে পারে ব্যক্তির এক ঘন মৃত্যু এক ঘন্টার মধ্যে ক্যান্সার ভীষণ ভাবে বৃদ্ধি পায় তার শরীরে,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 Stage five কে আমাদের আহ চিকিৎসার ভাষায় বলা হয় আর কি last stage মানে stage five এই সময় আসলে আমরা তাদেরকে কোনো ভাবেই বাঁচাতে পারবো না কারণ, এই পর্যায়ে মানুষের যে শরীরের যে ক্যান্সার সমস্ত অঙ্গর মধ্যে ছড়িয়ে পরে এবং ভীষণ ভাবে আক্রান্ত করে রোগীকে এই stage এ আসলে মানুষকে কোনো ভাবেই বাঁচানো সম্ভব হয় না. কোনো ভাবে আর বাঁচানোই যায় না তাইতো, হ্যাঁ, তবে stage four যদি কোনো ক্যান্সার রোগী থাকে। তাকে ওই chemotherapy তারপর radiation therapy, immunotherapy এই সমস্ত therapy আমরা আর কি চেষ্টা করি বাঁচানোর অনেক ক্ষেত্রে, আমাদের হুম অস্ত্রোপচার এর ও দরকার পরে যাকে আমরা বলি আহঃ এছাড়া যে targeted tharapy রয়েছে সেগুলো কিন্তু দিয়ে আমরা বাঁচানোর চেষ্টা করি তবে খুব কম হয় যে তারা, Survive করতে পারে আচ্ছা ওই যে যখন মানে একদম মানে জীবনের শেষ মানে আর হাতে নেই ডাক্তার বলেই দিয়েছে যখন তখন আর জন্য যে আজকে প্রস্তুত থাকতে,

তখন তখনের লক্ষণ গুলো তালে কিরকম হয় মানে কি মানে শুধু শ্বাসটাই চলে এরকম জীবন মানে যখন জীবন প্রায় শেষ ক্যান্সারের five stage মানেই হচ্ছে,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

ঘুমের ধরণ পরিবর্তন হবে মানে যেরকম সময় আঃ মানে যেমন ভাবে ঘুম হয় সেমন ভাবে ঘুমাবে না তার পরিবর্তন ঘটবে বেশ এই গুলোই তো last stage এই দেখা যায়. তাহলে মানে আমাদের ওই লক্ষণ গুলোকে মাথায় রাখতে হবে এবং যখনি এরকম কোনো লক্ষণ দেখতে পাবো আমরা অবশ্যই যোগাযোগ করতে হবে চিকিৎসা কেন্দ্রে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে তাইতো? হ্যাঁ, নিশ্চই কিন্তু এখন ক্যান্সারের কিন্তু আরো নতুন নতুন লক্ষণ কিন্তু দেখা গিয়েছে যেগুলোকে আমরা উন্নত ক্যান্সারের লক্ষণ বলেও থাকি যেটা এখন খুব রয়েছে আমাদের hospital এ. আমরা যেই গুলো দেখতে পাই এখন খুব সচরাচর সেই গুলো দেখো আমি তোমাকে বলে দিচ্ছি মাথায় রাখবে ক্লান্তি, দুর্বলতা এখন অনেক মানুষের ই কিন্তু এটা রয়েছে এবং খিদে কমে যাওয়া, ওজন পরিবর্তন হওয়া, বমি বমি ভাব,

এবং সুস্থ থাকবে এবং সব সময় লক্ষণ গুলোকে মাথায় রেখে কিছু অন্য রকম দেখলেই আমাদের চিকিৎসা নেবে এবং চিকিৎসার অধীনে থাকবে তাহলে দেখবে আর কোনো ভয় থাকবে না বোঝা গেলো? হ্যাঁ, গো ঠিক আছে তোমার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন কবে আসছেন, কি plan আছে একটু বলুন আমি তাহলে সাহায্য করবো।

আপনি খুব সহজে এখন তো আপনি জানেনই দিঘা থেকে তো একদম এখন আহ hotel থেকে এখন সেরকমভাবে সমুদ্র দেখা যাচ্ছে না কারণ এখন market করে দিয়েছে, বাজার করে দিয়েছে। কিন্তু আমাদের hotel এ যে ওপরের room গুলো আছে, আহ আমাদের hotel টা total পাঁচ তলা আছে। তো আপনি যদি তিন তলার উপর থেকে দেখতে চান, তিন তলার দিকে যদি আপনি room book করতে চান, তাহলে কিন্তু ঐখান থেকে আপনি আহ সমুদ্রও দেখতে পারেন ঠিক আছে? তো এবারে আপনি যদি বলেন তা এই যে আপনি ঠিক কোন দিনের জন্য দেখতে চাইছেন, তাহলে আমরা দেখে আপনাকে জানাতে পারি যে সেইদিনের জন্য আমাদের hotel ফাঁকা আছে কি। হ্যাঁ হ্যাঁ একদম new দিঘার, একদম new দিঘা থেকে আপনি যদি আহ train এ করে আসেন তাহলে দিঘার ওকা দিঘার train station থেকে নেমে ওখানে যদি আপনি toto থাকে, ওখানে toto কে যদি বলেন যে Hotel Royal যাবেন তো ওরা আপনাকে hotel আমাদের hotel এর সামনে এসেই নামিয়ে দিয়ে যাবে। অ্যাঁ দেখুন, গাড়ি parking এর সেরকম আমাদের hotel এ তো ওটা জায়গা থাকে না, ওরকম আমাদের permission থাকে না। তো আমাদের hotel এ কিন্তু গাড়ি রাখার সেরকম কোন permission এর জায়গা নেই। কিন্তু আমাদের এখানে parking এর জায়গা আছে দিঘাতে। আপনাকে তাহলে একটু ওই জায়গায় খোঁজ নিতে বলতে হবে। আর আপনি যদি চান তাহলে আমিও আপনাকে পরে জানাতে পারি। অ্যাঁ খবর নিয়ে যে কোথায় parking এর জা~জায়গা আছে আর সেটা জেনেই তার সাথে আপনাকে number টা জোগাড় করে দিতে পারি। আপনি তাদের সাথে কথা বলে parking এর কথাটা বলে নিতে পারেন যে কতো টাকা লাগে বা কতক্ষণে কি রকম দাম হয়।

হ্যাঁ madam এক minute আমাকে একটু time দিলে আমি check করে বলতে পারি। অ্যাঁ সতেরোই~ই আহ June হ্যাঁ madam, সতেরোই June এর জন্য আমাদের hotel ফাঁকা আছে। অ্যাঁ কিন্তু আমাদের যেই first floor টা আছে, সেই floor টা কিন্তু already booked হয়ে গেছে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। আহ second floor ফাঁকা আছে madam আপনাদের কয়টা room লাগবে একটু বলবেন? দেখুন ব্যাপারটা হচ্ছে পাঁচ জনের তো সেরকম কোন room নেই। একটা big room যেটা যেটা বড় আমাদের room আছে, সেটাতে কিন্তু এক আহ চারজনকে থাকতে দেওয়া হয়। তো চারজনের জন্য একটা room আছে। আপনারা যেহেতু পাঁচজন আছেন, তো আমি বলতে পারি আপনারা তিন জন একটা room এ, আরেকটা room এ দুজন, দুটো room আপনাকে তাহলে নিতে হবে। এটা আমরা করতে পারবো না, এটা আমাদের নিয়মের বাহিরে আছে। আমরা একটা room এ চারজনকেই দিতে পারি।

দেখুন madam আসলে আমাদের এইখানে যেই room গুলো আছে, ওগুলোতে যেই বিছানায় যেই bed এর যেইটা ব্যবস্থা আছে, সেটা কিন্তু সেইরকমও বড় নয় যে আপনারা পাঁচজন থাকতে পারবেন। ওটাতে চারজনেরই আছে। দুটো আলাদা আলাদা আমরা bed দেই। একটা bed এ দুজন share করতে পারে, আরেকটা bed আরো দুজন মিলে ভাগ করে নিতে পারে। কিন্তু পাঁচজনের বিছানা ওরকম দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি যেকোনো hotel এই খোঁজ নিতে পারেন। দেখুন madam sofa তো আমাদের room এ already আছে, ওটা আমাদের room এই থাকে। sofa, table TV একটা wardrobe এগুলো কিন্তু আমাদের আহ যেকোনো room এই এই জিনিসগুলো আছে, ঠিক আছে? আহ bathroom ও ভালো আছে। আপনি যদি book করেন তাহলে আপনি আপনার phone number টা যদি আমাকে দেন, তাহলে আমি সেখানে আপনাকে ছবিও পাঠিয়ে দেবো আমাদের hotel এর। আর আমাদের hotel এর amount টাও কিন্তু আহ আছে আমাদের amount আছে কিন্তু এখন যেটা আছে, এখন যেটা চলছে আর কি, আমি যতদূর আপনার তারিখ অনুযায়ী বলতে পারি সতেরো তারিখের বা আঠারো তারিখে যদি আপনি আসেন, তো সেটার কিন্তু room এর কিন্তু এখন ভাড়া আছে আহ পনেরশো টাকা। না madam আমরা non AC এর কথা বলছি। non AC তে কিন্তু আছে এখন পনেরশো টাকা। আর আপনি যদি থাকতে চান পাঁচজন মিলে তাহলে ওটাতে আমাদের একটু tax নিয়ে ওটা হয়ত আঠারশো পড়বে। হ্যাঁ madam আছে কিন্তু তাহলে সেটা আপনি second floor এ পাবেন না তাহলে আপনাকে third floor এ চলে যেতে হবে। Third floor এ যদি যান তাহলে আপনি পনেরশো এর মধ্যে room পেয়ে যাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের পাঁচজনকেই যেন সেটার মধ্যে দেওয়া যায়।

না madam আপনি ঠিকই বলেছেন সেরকম অসুবিধা হবে না। আমি শুধু বলতে চাইছি যে আমাদের hotel টা তো total আছে অনেকগুলো floor আছে। তো first floor টা already এখন আমাদের alrea নেওয়া হয়ে গেছে, book করা হয়ে গেছে। তো দ্বিতীয় floor যেটা আছে, ওইটা ফাঁকা আছে। আপনি sure করলে তাহলে আপনাদের আমরা দিতে পারি। আপনাদের এর আহ যাতায়াতে কিন্তু ওটা তিনশ পঞ্চাশ meter ই থাকবে, ওর বেশি হবে না। আর আপনারা আপনি আহ hotel থেকে সমুদ্র দেখতেও পাবেন কিন্তু আপনাকে তিন number floor এ যেতে হবে। আপনাকে সিঁড়িটা একটুখানি বয়ে যেতে হবে তো সেরকম যদি বয়স্ক মানুষ থাকে তাহলে সেটার ক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে। হ্যাঁ madam lift আছে কিন্তু আহ lift আছে আর সেটা আপনারা lift আহ ব্যবহার করতে পারেন। কিন্তু আহ ওটা মাঝে সাঝে আসলে সবসময় ওটা চালু থাকে না, কিছুক্ষনের জন্য মাঝে সাঝে এটা বন্ধ থাকে। তো মাঝে সাঝে এরকম হতেও পারে যে আপনাকে হয়তো আহ সিঁড়ি দিয়ে উঠতে হল। তাহলে আপনার ওটা দুহাজারের কাছকাছি চলে যাবে আপনি ধরে রাখুন।

হ্যাঁ madam আমাদের hotel এর নিচেই আমাদের নিজেদের restaurant আছে আপনি সেখানে lunch দুপুর বেলার খাবার বা রাত্রি বেলার খাবার বা সন্ধ্যে বেলার খাবারও খেতে পারেন। আপনি যদি phone করে দেন, আপনাদের room থেকে আপনাদের নিজেদের আহ যেটা ঘর থাকবে সেখান থেকে যদি আপনারা phone করে দেন, আমাদের number দেওয়া থাকে, তাহলেও আমাদের খাবার দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা থাকে। সেটার জন্য কোন আলাদা করে এখন service charge নেওয়া হচ্ছে না। যেহেতু আপনি আমাদের hotel এই থাকছেন ওইজন্য আপনি phone করে সেটা order করে দিতে পারেন। হ্যাঁ madam নিশ্চয়ই একদম। আপনি যদি একটু phone করে জানিয়ে দেন আমাদের যে আপনারা কতদুরে থা~ আছেন, সেই সময়ে তাহলে আমরা নিশ্চয়ই বন্দোবস্ত করে রাখবো। আপনারা এসে, তিনটের মধ্যে যদি আপনারা এসে যান, তিনটের মধ্যে আপনারা

হ্যাঁ madam আপনাদের আহ যে কোনো দুই জনের যদি voter card, aadhar card আনেন, তাহলেই হবে। Aadhar card এর দুটো xerox লাগবে, আর আপনাদের দুটো ছবি লাগবে। শুধু ছবি আর aadhar card লাগবে, আনলেই হয়ে যাবে। হ্যাঁ madam আপনি একটা কাজ করতে পারেন। আপনি আমি আপনাকে আপনার phone number এ আমাদের যা ছবি আছে এখন, সেই ছবিগুলো আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি। আপনার যদি পছন্দ হয়ে যায় তাহলে আপনি আমাকে দশ পনেরো minute পরে কি আধঘণ্টা পরে, যখন আপনি সময় পাবেন, একবার phone করে খুব একটা দেরি করবেন না, phone করে আপনি আমাকে জানিয়ে দেবেন। তাহলে আমি আপনার নামটা slot এ আমাদের add করে দেবো, যোগ করে দেব।

হ্যাঁ, একদমই এখন তো তোমার পুরো একদম যে season টা চলছে, season টা তো পুরো entertainment এরই season তার জন্যই তো কল করলাম। এখন ধরো তোমার হচ্ছে, আঁ পিকনিক যাচ্ছে, তারপরে আহ ঘুরতে যাওয়ার, তারপরে হচ্ছে আমাদের আর, এই ধরো আমাদের যে ভেতরের যে complex টা আছে, সেখানে তোমার সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হয়, সেখানে participate করার জন্য, আঃ ঐজন্যই ফোন করলাম যে, কি খবর টবর তোমার? যে তোমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো করছিলে, আহ দেখছিলাম এর আগে আঁ যে ভালোই Group টা ছিল সেই জন্যই কল করা যে, আ তোমরা কি ready করছো? কিভাবে arrange করছো? করতে পারবে কি না?

হ্যাঁ, আমাদের তোমার আহ যে, সাংস্কৃতিক অনুষ্ঠান তোমার হয় না? আমাদের যেটা তোমার ধরো cultural programme যেটা থাকছে। ধরো আমাদের এ পর পর তো সব অনুষ্ঠান আছে আহ প্রথম দিন ধরো একটা সংগীত অনুষ্ঠান থাকছে, যেটা উদ্বোধনী সংগীত অনুষ্ঠান হয় entertainment এর মধ্যে, তারপরে তোমার হচ্ছে একদিন নাচের programme থাকছে, সে নাচের programme এর মধ্যে বলতে পারো, সেখানে সব সব ধরণেরই আরকি entertainment হয়, এরকম নয় যে তোমার এক ধরণেরই programme হচ্ছে, সেখানে তোমার আহ classic বলো, classical বলো, তারপরে হচ্ছে তোমার, আরো অন্যান্য নৃত্য অনুষ্ঠান যে থাকছে entertain সেধরণের সবই অনুষ্ঠান হয়, তাই কোনো problem হয় না এটাতে, আর আরো তোমার ধরো আ নাটক হচ্ছে, তারপর আরেকটা তো তোমাকে তো বলতেই ভুলে গেলাম যে, আমাদের এখানে তো আরেকটা বড় entertainment হচ্ছে, যেটা হচ্ছে এই সামনেই আসছে মানে next month এই বলতে পারো, যেটা হচ্ছে যাত্রা উৎসব হয়। এটা হচ্ছে আমাদের এখানে, মানে খুব বড়ো একটা উৎসব। যেটা আমাদের এখানকার আহ যারা আছে ধরো, মানে যারা থাকছে আমাদের আমরা যে complex এ থাকি সেখানকারই সব যারা আছে তারাই participate করে, এবার তুমি চাইলে ধরো তুমি interest আছো, তুমি এই যাত্রা entertainment এর সাথে add তুমি করতে চাইছো যে, হ্যাঁ আমি Agree আছি তাহলে তুমি করতে পারো, এটা খুব ভালো একটা, মানে এটা একটা খুব বড়ো মানে, তোর মানে ready হয় আরকি এই programme টা। না না ভেতরে ধরো, আর তুমিতো মানে ভেতর থেকে তুমিতো আলাদা ভাবে যোগাযোগ করতে পারবে না, যেহেতু আমি এই complex এ আছি, এবার আমার source এ আমি তোমাদের সাথে যোগাযোগ করলাম, যেহেতু তোমরাও হচ্ছে একটা Cultural programme এর সাথে জড়িত আছো। তোমরাও নাটক করছো। theatre করছো, বা সাংস্কৃতিক অনুষ্ঠান করছো, তো সেখানে তোমাদেরও তো একটা মতামত থাকতে পারে, তা এরকম যারা interest থাকে তাদের সাথে যোগাযোগ করা হয়। তারাও যদি থাকে যে হ্যাঁ, তারা করতে চায় করতে পারে তাতে কোনো অসুবিধা হয় না।

হ্যাঁ তোমার করেছে, আরেকটা তোমার আমি আহ জানতে চাইছিলাম জানতো, এখন হচ্ছে এই সামনেই তো তোমার আর বড়দিন আসছে তারপরে বর্ষবরণ উৎসব আছে, সেখানে গিয়ে তুমি দেখেছো যে, এখন আহ নতুনত্ব কিছু থাকে না যে, আহ ওরা কাজ করে দেখবে ওইসব বাচ্চারাই থাকে, বা কিছু agent লোকও থাকে যে দেখবে এটা মানে খুব সুন্দর সেজে গুঁজে entertainment টা করে। মানে ধরো মানে welcome করা, আ ধরো কোনো অনুষ্ঠানে সে, এরকম কি কিছু তোমাদের সাথে পরিচয় আছে? মানে এরকম কিছু কি আমরা

তা এখন কি, আরে না তুমি যেটা বললো আ বললে বুঝতে পারলাম, এবার সেটা কি ধরো মানুষ সেটা কি মানে entertainment মানে ধরো আনন্দ করে কিছু একটা উপভোগ করতে পারবে তুমি যেটা বলছো।